এর মেনগেট নীল রঙের মেইনগেট -টি বন্ধ আছে।

এই ছবিটি একটি দোকানের ছবি দোকানের ভিতরে জামা কাপড় দেখা যাচ্ছে।

এই ছবিটি একটি শপিং মলের ভেতরের ছবি এখানে--

অনেক জামাকাপড় আছে। ওর ভেতরে অনেক লাইট জ্বলছে এক ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে।

আরেকটি ছাই রংয়ের কালার এর গাড়ি দেখা যাচ্ছে।